কতগুলি গাছ দেখা যাচ্ছে এবং বাচ্চাদের কতগুলি খেলার জিনিসও দেখা যাচ্ছে সামনে কয়েকটি চারা গাছ দেখাযাচ্ছে ।

নদীটির সামনে কয়েকটি গাছের ঝোপ ঝাড় দেখতে পাওয়া যাচ্ছে।

ভবনটির নীচে একটি চটির দোকান দেখা যাচ্ছে। সেখানে খাদিমস লেখা রয়েছে। ভবনটির সামনে কয়েকটি গাছ ও রয়েছে।

ছবিটির মধ্যে একটি বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটির পেছন দিকেও বড় বড় ঘর দেখা যাচ্ছে।